ক্লাসিক ফুড সেন্টার । উম আঁ ঠিকানা লেখা রয়েছে জেমস সিক্স .ই সরণি।

ব্যাঙ্ক অফ বরোদা বি.ও.বি ওয়ার্ল্ড ইস --

উফ বড়ো সবুজ সবুজ গাছপালা রয়েছে।

একটা মসজিদ মসজিদের মধ্যে--